লিনাক্স ফাইল অ্যাট্রিবিউটস সংক্রান্ত এই মৌখিক টিউটোরিয়াল এ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি
এর জন্য আপনাকে প্রথমে এক্সাম্পল1 এক্সাম্পল2 এক্সাম্পল3 এক্সাম্পল4 এক্সাম্পল5 এবং টেস্টচাউন নামক খালি ফাইল গুলি তৈরী করে নিতে হবে
এছাড়াও test chown এবং ডিরেক্টরি1 নামের খালি ডিরেকটরি গুলিও তৈরী করে নিন
ফাইল অ্যাট্রিবিউট হল একটি কম্পিউটার ফাইল সংক্রান্ত বা তার সাথে সংযুক্ত মেটাডাটা বা তথ্য
এর দ্বারা ফাইল এর বিভিন্ন বৈশিষ্ট্য যেমন ফাইল এর মালিক টাইপ অ্যাকসেস পারমিশনসহ বা ফাইল টি ব্যবহার করার অনুমতি ইত্যাদি বোঝানো হয়
চাউন কমান্ড একটি ফাইল বা ডিরেকটরি এর মালিকানা পরিবর্তন করতে ব্যবহৃহ হয়
এটি একটি অ্যাডমিন কমান্ড অর্থাত শুধুমাত্র রুট উসের ই একটি ফাইল বা ডিরেকটরি এর মালিকানা পরিবর্তন করতে পারে
চাউন কমান্ড লেখার নিয়ম হল চাউন স্পেস অপশনস স্পেস আউনারনেম স্পেস ফাইলনেম বা ডিরেক্টরিনামে আমরা চাউন কমান্ড এর কিছু অপশনস ব্যবহার করতে পারি
R বর্তমান ডিরেকটরি এর অন্তর্গত সাবডিরেকটরি এর মধ্যে থাকা ফাইল গুলির পারমিশন পরিবর্তন করে
c প্রত্যেক ফাইল এর পারমিশন পরিবর্তন করে
f chown এর এরর message গুলি দেখানো আটকায়
এখন আমরা কিছু উদাহরণ দেখব
টার্মিনাল এ যাওয়া যাক
এবার একটি ডিরেকটরি ত়ে যাব যেখানে খালি ফাইল এবং ফোল্ডার গুলি আগে তৈরী করা হয়েছে
লিখলাম সিডি স্পেস ডেস্কটপ স্ল্যাশ ফাইল অ্যাট্রিবিউট এবং এন্টার টিপলাম
পরবর্তী কমান্ড লেখা যাক এলএস স্পেস l স্পেস টেস্টচাউন
এন্টার টিপলাম
আপনি দেখতে পাচ্ছেন টেস্টচাউন ফাইল টির মালিক হল শাহিদ
ফাইল এর মালিকানা পরিবর্তন করতে লেখা যাক সুদো স্পেস c হ্ আউন স্পেস ফাইল এর হবু মালিকের নাম অর্থাৎ অনুষা স্পেস টেস্টচাউন অর্থাৎ t e s t c h o w ন
এন্টার টিপলাম
সুদো পাসওয়ার্ড লিখলাম
এবার এন্টার টিপলাম
আবার এন্টার টিপলাম
আবার লিখছি এলএস স্পেস l স্পেস t e s t c h o w ন
এন্টার টিপলাম
এখন দেখা যাচ্ছে ফাইল এর মালিক হল অনুশা
এবার আমরা ডিরেকটরি এর মালিকানা পরিবর্তনের পদ্ধতি জেনে নেব
এলএস l কমান্ড টি লিখলাম
এন্টার টিপলাম
এখন দেখা যাচ্ছে test chown ডিরেকটরি এর মালিক হল শাহিদ
ডিরেকটরি এর মালিকানা পরিবর্তন করতে লেখা যাক সুদো স্পেস চাউন স্পেস মাইনাস বড় হাতের অক্ষরে R স্পেস অনুষা স্পেস test chown অর্থাৎ ডিরেকটরি এর নাম
এন্টার টিপলাম
প্রয়োজন হলে সুদো পাসওয়ার্ড লিখে এন্টার টিপতে হবে
সুবিধার জন্য CltL একসাথে টিপে স্ক্রিন পরিস্কার করে নেওয়া যাক
এখন লেখা যাক এলএস স্পেস l
এন্টার টিপলাম
দেখা যাচ্ছে ডিরেকটরি এর নতুন মালিক অনুশা
চমোড কমান্ড এর দ্বারা এক বা একাধিক ফাইল এর অ্যাকসেস পারমিশন বা ব্যবহার করার অনুমতি পরিবর্তন করা যায়
ইআই কমান্ড লেখার নিয়ম হল চমোড স্পেস options স্পেস মোড স্পেস ফাইল এর নাম চমোড কমান্ড এর সাথে কিছু অপশন ব্যবহার করা যায়
যেমন c160 পরিবর্তিত ফাইল গুলির সম্পর্কিত তথ্য প্রিন্ট করে
f160 চমোড যে ফাইল গুলি পরিবর্তন করতে পারে না সেগুলির সম্পকে ব্যবহারকারী কে জানায় না
পারমিশন বা অনুমতি বিভিন্ন প্রকারের হতে পারে
যেমন r পড়া w লেখা x এক্সিকিউট বা চালু করা s ব্যবহারকারীর বা দলের ইদ নির্দিষ্ট করা অন্যথায় ৩ সংখ্যাbishisto নম্বর এর দ্বারা ফাইল এর অনুমনি সংক্রান্ত তথ্য বোঝানো যায়
প্রথম সংখ্যা মালিক কে দ্বিতীয়টি দল কে এবং তৃতীয়টি অন্যদের কে প্রদত্ত অনুমতি বোঝায়
অনুমতি সংক্রান্ত তথ্য অক্টাল মানের দ্বারা বোঝা যায় ৪ অর্থাৎ পড়া ২ অর্থাৎ লেখা ১ অর্থাৎ এক্সিকিউট বা চালু করা
এখন আমরা chmod এর কিছু উদাহরণ দেখব
টার্মিনাল এ গেলাম
এবার এমন কমান্ড লেখা যাক যার দ্বারা ব্যবহারকারী কে এক্সাম্পল1 ফাইল টি এক্সিকিউট বা চালু করার অনুমতি দেওয়া জায়
তার আগে Cltl একসাথে টিপে স্ক্রিন পরিস্কার করে নেব
লেখা যাক চমোড স্পেস ux স্পেস এক্সাম্পল1
এন্টার টিপলাম
লেখা যাক এলএস স্পেস l স্পেস এক্সাম্পল1
পরিবর্তন দেখার জন্য এন্টার টিপলাম
এখন দেখা যাক এক্সাম্পল1 ফাইল এর মালিকের দ্বারা ফাইল টি পড়া লেখাচালানোর অনুমতি দলের সবার দ্বারা পড়াচালানোর অনুমতি এবং অন্যদের দ্বারা ফাইল টি শুধু চালানোর অনুমতি কিভাবে দেওয়া যায়
কমান্ড টি লেখা যাক চমোড স্পেস 751 স্পেস এক্সাম্পল1
এন্টার টিপলাম
লিখছি এলএস স্পেস l স্পেস এক্সাম্পল1
এন্টার টিপলাম
আপনি দেখতে পাচ্ছেন যে উপরের কমান্ড টি এক্সাম্পল1 ফাইল টির মালিকের দ্বারা পড়া লেখাচালানোর অনুমতি দলের সবার দ্বারা পড়াচালানোর অনুমতি এবং অন্যদের দ্বারা শুধু চালানোর অনুমতি নির্দিষ্ট করেছে
সকলকে শুধুমাত্র পড়ার অনুমতি দেবার জন্য লিখতে হবে চমোড স্পেস r স্পেস এক্সাম্পল1
এন্টার টিপলাম
এবার লেখছি এলএস স্পেস l স্পেস এক্সাম্পল1
এন্টার টিপলাম
এখন দেখা যাচ্ছে সকলকে এক্সাম্পল1 ফাইল টি শুধুমাত্র পড়ার অনুমতি দেওয়া হয়েছে
ডিরেক্টরি1 নামক ডিরেকটরি ও তার অন্তর্গত সব ফাইল এর জন্য সকলকে শুধু পড়া ও চালানোর এবং মালিক কে এর সাথে সাথে ফাইল এ লেখার অনুমতি প্রদান করতে লেখা যাক চমোড স্পেস মাইনাস বড় হাতের অক্ষরে R স্পেস 755 স্পেস ডিরেক্টরি1
এন্টার টিপলাম
এবার লেখা যাক এলএস স্পেস l পরিবর্তন দেখার জন্য এন্টার টিপলাম
ব্যবকারীকে এক্সাম্পল2 ফাইল টি এক্সিকিউট বা চালানোর অনুমতি দিতে লেখা যাক চমোড স্পেস ux স্পেস এক্সাম্পল2
এন্টার টিপলাম
এবার লেখা যাক এলএস স্পেস l স্পেস এক্সাম্পল2
এন্টার টিপলাম
দেখা যাচ্ছে ব্যবহারকারী কে এক্সাম্পল2 ফাইল টি চালানোর অনুমতি প্রদান করা হয়েছে
দল কে এক্সাম্পল3 ফাইল এ লেখার অনুমতি প্রদান করার জন্য লিখতে হবে চমোড স্পেস gw স্পেস এক্সাম্পল3
এন্টার টিপলাম
এখন লেখা যাক এলএস স্পেস l স্পেস এক্সাম্পল3
এন্টার টিপলাম
দেখা যাচ্ছে যে দল কে ফাইল টি লেখার অনুমতি দেওয়া হয়েছে
সকলের জন্য ফাইল এ লেখার অনুমতি সরাতে লেখা যাক চমোড স্পেস a উ স্পেস এক্সাম্পল3
এন্টার টিপলাম
এবার লিখছি এলএস স্পেস l স্পেস এক্সাম্পল3 এন্টার টিপলাম
দেখা যাচ্ছে এখন সকলের জন্যই ফাইল এ লেখার অনুমতি সরিয়ে নেওয়া হয়েছে
চিজিআরপি কমান্ড এর দ্বারা এক বা একাধিক ফাইল এর দল এর পরিবর্তন করে নতুন দল করা যায়
নতুন দল টি হল etcgroup এ থাকা একটি দলের ইদ নম্বর বা দলের নাম
শুধুমাত্র মালিক বা বিশেষ অধিকার সম্পন্ন ব্যবহারকারী একটি ফাইল এর দল পরিবর্তন করতে পারে
চিজিআরপি কমান্ড টি লেখার নিয়ম হল চিজিআরপি স্পেস options স্পেস নিউগ্রুপ স্পেস ফাইলস টার্মিনাল এ গেলাম
এখন চিজিআরপি কমান্ড এর কিছু উদাহরণ দেখা যাক
কমান্ড টি লেখা যাক এলএস স্পেস l স্পেস এক্সাম্পল4
এন্টার টিপলাম
এখন দেখা যাছে ফাইল এর দলটি হল শাহিদ দল পরিবর্তন করতে লেখা যাক সুদো স্পেস চিজিআরপি স্পেস রোহিত স্পেস এক্সাম্পল4 এন্টার টিপলাম
প্রয়োজন হলে সুদো পাসওয়ার্ড লিখতে হবে
এখন এলএস স্পেস l স্পেস এক্সাম্পল4 কমান্ড টি লেখা যাক
এন্টার টিপলাম
দেখা যাচ্ছে দল শাহিদ থেকে পরিবর্তন হয়ে রহিত হয়ে গেছে
ইনোড সংখ্যা একটি ডিভাইস এর সাথে সংযুক্ত একটি অনন্য পূর্ণসংখ্যা
ইনোড এ একটি সাধারণ ফাইল বা একটি ডিরেকটরি এর সম্পর্কিত তথ্য থাকে
সব ফাইলগুলি ই inode এর হার্ড লিঙ্ক
যখনই একটি প্রোগ্রামের দ্বারা একটি ফাইল এর নাম বোঝান হয় প্রকৃতপক্ষে সিস্টেম আসলে ওই ফাইলের নামটির অনুরূপ ইনোড অনুসন্ধান করে
আমরা এলএস স্পেস i কমান্ড দ্বারা ইনোড সংখ্যা দেখতে পারি
কমান্ড টি লেখা যাক
এলএস স্পেস i স্পেস এক্সাম্পল5
এন্টার টিপলাম
ফাইল এর আগে লেখা থাকা সংখ্যা টি হল সেই ফাইল এর ইনোড সংখ্যা
একটি ইনোড একসময় একটি ডিরেকটরি এর সাথে যুক্ত থাকে
হার্ড লিঙ্ক এর দ্বারা একটি inode এ অনেকগুলি ডিরেকটরি সংযুক্ত করা যায়
এলএন কমান্ড এর দ্বারা লিঙ্ক টি তৈরী করা যায়
এলএন কমান্ড দ্বারা হার্ড লিঙ্ক তৈরী করার নিয়মটি হল এলএন স্পেস সোর্স স্পেস লিঙ্ক
এইক্ষেত্রে সোর্স ফাইলটি আগে থেকেই থাকে এবং লিঙ্ক ফাইলটি তৈরী করা হয়
এখন আমরা হার্ড লিঙ্ক তৈরী করার কিছু উদাহরণ দেখব
এবার স্ক্রিন পরিস্কার করে নেওয়া যাক
এখন টাইপ করা যাক এলএন স্পেস এক্সাম্পল1 স্পেস এক্সামপ্লেলন
এন্টার টিপলাম
দুটি ফাইল এর ইনোড নম্বর দেখার জন্য টাইপ করা যাক এলএস স্পেস i স্পেস এক্সাম্পল1 স্পেস এক্সামপ্লেলন
এন্টার টিপলাম
দেখা যাচ্ছে দুটি ফাইল এর ইনোড নম্বর সমান ফাইল এক্সামপ্লেলন হল ফাইল এক্সাম্পল1 এর হার্ড লিঙ্ক
সফ্ট লিঙ্ক বা সিম্বলিক লিঙ্ক হল একটি বিশেষ ধরনের ফাইল যাত়ে অ্যাবসোলিউট বা রিলেটিভ path এর আকারে অন্য একটি ফাইল বা ডিরেকটরি এর রেফারেন্স থাকে
এলএন কমান্ড দ্বারা সফ্ট লিঙ্ক তৈরী করার পদ্ধতি হল এলএন স্পেস s স্পেস target filename স্পেস symbolic filename এখন আমরা সফ্ট লিঙ্ক তৈরী করার কিছু উহাহরণ দেখব
সফ্ট লিঙ্ক তৈরী করতে লেখা যাক এলএন স্পেস s স্পেস এক্সাম্পল1 স্পেস এক্সাম্পলসফট এন্টার টিপলাম
এখন ইনোড নম্বর এবং দুটি ফাইল এর তালিকা দেখতে লেখা যাক এলএস স্পেস li স্পেস এক্সাম্পল1 স্পেস এক্সাম্পলসফট এন্টার টিপলাম
দেখা যাচ্ছে দুটি ফাইল এর ইনোড সংখ্যা আলাদা এবং এক্সাম্পলসফট হল এক্সাম্পল1 এর সফটলিঙ্ক
এই টিউটোরিয়াল এ আমরা লিনাক্স ফাইল বৈশিষ্ট্য অর্থাৎ একটি ফাইলের অনুমতি মালিকানা এবং দল পরিবর্তন করতে শিখেছি
আমরা একটি ফাইল এর ইনোড সফ্ট এবং হার্ড লিঙ্ক সম্পর্কেও জেনেছি
এখানেই এই টিউটোরিয়াল্ এর সমাপ্তি হল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
এই বিষয় বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্ক এ আছে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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ
শুভবিদায়